হম গিয়ে সমস্ত সমস্ত গয়না টায়না সব পড়া হবে হ্যাঁ না পড়া হবে হম সমস্ত গয়না আমাদের যে bus টা বড়ো bus টা ভেতরে ঢুকবে নাকি নামিয়ে বড়ো বড়ো bus একটা গাড়ি জায়গায় তো

নাচতে নাচতেকালিপুর চলে যেত আমাকে এক পয়সা নিয়ে গাড়ির সামনে তো গাড়ির সামনে অনেক জন বাজনা বাজছিল অনেক নাচছিল তোমার ভাই অনেক ছোট ছিল তারপর ইয়ে তোমার কাকার মেয়েটাও খুব ছোট ছিল সবাই নাচছিল গাড়ির সামনে আমাকে নামানোর জন্য অনেক চেষ্টা করলো কিন্তু নামিনি

মা বরণ করলো

তারপরে বর আসনে বসলো গিয়ে হম বর আসনে বসলাম তারপর টুক করে দাদা শেষে আমাকে তুলে নিয়ে চলে গেল গলির মধ্যে দিয়ে ভিতরে সেখানে ছোট জায়গা কিন্তু প্রচুর লোক পুরো গ্রামের লোক গিয়ে দেখার জন্যে দাঁড়িয়ে আছে

তোমার দিয়ে দিলো

আর যেটা হয় গেল কি আগের দিন সব অন্ধকার কোথাও রাস্তা চিনতে তোমাদের বাড়ির চারিদিকে সব আলো জ্বলছে প্রচুর আনন্দ

হম বাসর রাত জাগা হলো সমস্ত সবাই দেখছি ঘুমাচ্ছে আর আমিও দেখছি আমিই শুধুমাত্র জেগে আছি আর ওর মধ্যে আস্তে আস্তে ঘুম চলে আসছিলো ঘুম চলে আসছিলো

হম সকাল বেলা registry marriage হলো হম আমার প্রচন্ড ঘুম আসছে একটান নিলেও মনখারাপ যে সমস্ত হিসটো ফিসটো করা হলো photo shoot করা হলো ফদ্দ টদ্দ তোলা হলো হম যখন যখন বিকাল বেলা বাবা মা দাদা সবাই কাঁদছিলো তুমিও কম নাই ওরা প্রচুর কাঁদছিলো

হ্যাঁ সবাই সবাই সবাই কাঁদছিলো প্রচুর কাকিমা সবটা ভুলে টুলে এলাম তোমার কাঁধে মাথা দিয়ে হ্যাঁ আর সব মন্দির গুলো পাচ্ছিলাম কত মন্দির কত তোমাদের মন্দির জগৎ গৌরী মন্দির কত মন্দির হম মন্দিরে মন্দিরে সেই এখানেও দিদার ঘরে তুলল বরণ করে আশীর্বাদ করলো ভাবলাম এতো দূরে এলাম ও বাবা আবার চলো হম বৌ আদরের মধ্যে

গিয়ে হাত ধরে হাটতে হাটতে নিয়ে গেল আমি বললাম আমার চোখে একটু জল দাও আমার চোখ প্যাঁচ প্যাঁচ করছে আহা আ বিয়ের ওই সব কাজ হচ্ছে ঠিক থাকে হচ্ছে কিনা দেখছিলাম দুপুরে দুপুরে খাওয়ানোর ব্যবস্থা একটা হলুদ রঙের সারি দিয়েছিলো ওটা পড়লাম

ওখানে পরিবেশ পেয়েছিলাম বোন গিয়েছিলো আমার সাথে

জুঁইয়ের ভালো ভাব হৈছিল দুজনের ছুটি ছিল ঘুরে বেড়াচ্ছিল হ্যাঁ

বন্ধ হয়ে ছিল ঐভাবে তো বড়ো হবে হয় তো

রাতের বেলা হলো না মানে নাচ গানের জন্য একটা অনুষ্ঠান করা হলো আর রাত্রে box নিয়ে আস্তে হলো ওই ইয়ে দেবে না যত আমার নাচ নাচি হবে সবাই মিলে হবে নাচ গান তুমিও নাচছিলে প্রচুর মামিমা মাইমা সবাই দাঁড়িয়ে দেখছিল মামিমা অর্জুন নিবেদিতা সবাই বয়স্ক মানুষ সবাই নাচ্চিলো তোমাদের আস্তে আস্তে তার পরে

হ্যাঁ পরের দিন চলে এলো পরের দিন হ্যাঁ সেই দিন তা পেরিয়ে সকাল বেলায়

মাসির বাড়ি চলে এলাম আমি মাসি বাড়ি এলাম এসে তোমাকে খুঁজে পাচ্ছি না কোথায় গেল এটা তো আমরা তো ছিলাম খুব কষ্ট হচ্ছিলো

ওখান থেকে এসেই তুমি বললে আমার এত খারাপ লাগলো না বুক ফেটে গেল সকালবেলা

মিষ্টি নিয়ে আর দই দিন করা

হ্যাঁ বেরিয়ে গিয়েছিলাম সাজ হ্যাঁ সাজো

সাজুগুজু করিয়েছিল এখানে এখানে একটা লোক তোমায় সাজিয়েছিল সব বেরিয়ে গিয়েছিলো যে যা বড় যাত্রী ছেলে কন্যা যাত্রী ছেলে এসেছিলো মানে কন্যা যাত্রী ছেলে এসেছিল প্রচুর লোক গোটা এলো অনেক stall করা হয়েছিল

বিভিন্ন রকম খাবার ছিল

মনে আছে নিয়ে দিছিলাম

আর তবে তো সব load করা ছিল অনেক খাওয়াই ছিল তোমার তোমার বাবা মা দাদুও এসেছিলো হ্যাঁ অনেক বয়স্ক মানুষ জন এসেছিলো হ্যাঁ এতো জন অন্য অনেক অনেক photo তোলা হয়ছে হম আমরা সবাই মিলে অনেক জন একজায়গায় বসে কি আনন্দ ছিল প্রথম বিয়ে তার সাথে খাওয়া হম মা মামা ছিল প্রচুর প্রচুর আনন্দ হৈছিল হম প্রচুর লোক জন তোমার জন্য একটা bus করেছিল ওখান থেকে bus এ লোক ভর্তি এসেছিলো

যে তোমাদের ইয়ে তোমাদের বাড়ির অনেক জীন রাট থেকেই ওখানে ছিল হম হম

ও ফুল সজ্জার খাট তা বানিয়েছিল কে লাঠি মেরে চলে গিয়েছিলো

হম যাদের এতো আদর করল

হম রাত্রে মাও বলছে আমি জানি না দাগ কার হম হম বলছিল ওদের ঘরের খাট তা কি সুন্দর সাজানো হৈছিল

চাবি তা কে দিলো খুলে দিলো বন্ধুরা খুলে দিলে টাকা দিলে ওদের কে খাওয়ার জন্য রাত্তির বেলা সবাই খুলে দিলো

হ্যাঁ

হ্যাঁ অনেক বোরো ফাঁকা জল নিয়ে গিয়েছিলো মাথায় করে মাসি বাড়িতে মা ওর বাড়ি থেকে এলো চলে এলো

আমি দিদা আমি মাসি বাড়ি থেকে এসে আবার ঘুমিয়ে পড়লাম দুদিন ধরে কাটালাম

ওখানে দাদু দিদা খাওয়া দাওয়া হলো হম তারপর কি সুন্দর ভাবে পাঠালাম নিজের করলাম কত photo তুললাম তোর প্রথম আমার নতুন নতুন করছিলাম গেলাম

আর ঘোড়া ঘড়ি করলাম ঘুরে ঘুরে তার পরে দিন পড়লাম মধ্যে সব মঙ্গোল বাদী তারপর হ্যাঁ সবাই তাকাচ্ছে রাস্তায় হ্যাঁ সবাই তাকচ্ছে ওরা হ্যাঁ অনেক লোকজন আমাদের দিকে তাকাচ্ছে রাস্তায় ইয়ে আর তখন সবাই তোর দিকে তাকিয়ে ছিল তার পরে ঘুরছিলাম অনেক দোকান অনেক জিনিস পত্র সব কিছু দেখা দেখেছি কিছু কেনা হয় নি নতুন বিয়ে হৈছে তো সবই দেখে যাচ্ছি নতুন বৌ নতুন দিনে গিয়ে সন্ধে হয় গেল সন্ধে বেলা ওখান থেকে বাড়ি চলে এলাম এবার দেখি মাসি নিয়ে চলে এলো রাত্রে গেল সন্ধে হয়ে গেল কিন্তু আজকের দিনে কি হৈছিল যেদিন নিজের মাসি শত্রু হৈছে হ্যাঁ ঐদিন কে তোমাদের বাড়ি তারই দিয়ে কি লাভ তুমি আটকালে বলে

তখন কিছু একটা ব্যাপার হৈছিল ছেলে বিয়ের ননদ এলো বিয়ের fixing করছিলো তবে আমার আমার মা এসেছিলো বলে যা কিছু আর না দেখলে যাদের কে যাদেরকে যে সকল মানুষ কে নিয়ে এলাম তখন রাত্রে বেলা বুঝতে পারিনি তো যে বড়ো মানুষজন যাবে তবে অনেক জন অনেক জন বাড়ির ধারে হ্যাঁ অন্ধকার অন্ধকার তোমার বাড়িতে একটা নতুন নতুন আনন্দ বলো প্রথম প্রথম সত্যি বলো হম

হ্যাঁ আরো অনেক তো অনেক তা তো গিয়েছো না কাল সকাল তা একটু লাগছে

তখন নিজের জিনিস নিজের জিনিস নিজের জিনিস হম তখন সকাল বেলায় ঘুম ভেঙে যেত তখন নিজের জিনিস কি সব তাকিয়ে তাকিয়ে সব হলুদ হলুদ তখন মনে হচ্ছে সব নিজের জিনিস যে নিজের জিনিস নিজের আলমারি dressing table সব কিছু নিজের খাট তার পরে আট দিন হয়ে গেল শ্বশুর বাড়ি গেলাম গিয়ে আট দিন হয় গেল ওখান থেকে নিতে এলো দিদা এসেছিলো একবার ঠাম্মা এসেছিলো যাবো কি আনন্দ আটটা দিন দিন ভালো

হম তার পর গেলাম

হম গাড়ি করে

হম তারপর আমি গিয়ে বসে পড়লাম গিয়ে

আসলাম গিয়ে বসলাম তার পরের দিন অষ্টমী ছিল খেলা হলো সন্ধে বেলা তে যেই নিয়ম নীতি মানতে হয় সেই গুলো করা হলো তার পরে খাওয়া দাওয়া হলো

প্রচুর খাওয়ার দেওয়ার অনেক জন কে নিমন্তন্ন করেছিল পাড়ার লোক নিমন্তন্ন ছিল দাদা বৌদি ওরাও ছিল সবাই মিলে হাসা হাসি করছিলো সব খাওয়া খাওয়াই অষ্টমঙ্গলায় প্রচুর লোক জন জমেছিলো গ্রামের বাড়ি মন্দিরে অনুষ্ঠান হৈছিল ছোট খাটো সকল বেলা আমি নুন টুন্ জলে দিয়ে ওই সেই অস্ত মঙ্গলবার আট দিনে খাইয়ে তোলা হলো ওটা পাড়ার লোক বলছিল ও দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা যাচ্ছিলাম নতুন জায়গায় তাই ওই সময় বোধয় জামাই দেখার জন্য আমাকে বলেছিলো দুধ দিতে আমি দুধ দিতে পারিনি জলেতে সেই কাজ গুলো করতে হয় না

হয় ওই গুলো তারপরে যেতে হয়

অনেকে ইটা নিয়েও থাকে হ্যাঁ অনেকে ইটা নিয়েও যেই অনুষ্ঠান গুলো করতে হয় ঘুরে ঘুরে যে ঘর বন্ধ করতে হয় হ্যাঁ তারপরে বন্ধু গুলো পিঠে কিল দিছিলো হ্যাঁ তোর জন্য কিরকম করছিলো সব কিছু সবাই help করেছে তোমাকে সবাই সাহায্য করেছিল হম চারিদিকে তো লোকজন দেখছে অনুষ্ঠান তো দেখছে সব অন্ধকার অন্ধকার বিয়ের সময় থাকে ছিল না নিমন্তন্ন করে সবাই দেখছে আর কত জন কে বললো নেমন্তন্ন করলো সবাইকে বাড়িতে হ্যাঁ আবার একটা খাওন দাওন হলো বাড়িতে সব এখন থেকে নিতে গিয়েছিলো

করে এসেছিলো সবাই আর সবাই সই করলো কি একটা সই পত্র ছিল সই তো করলো সবাই দিদি ভাই হ্যাঁ বড়ো মা করেছিল তার পরের দিন সকালে আমরা

অনেক আবার ক দিন

হ্যাঁ ঠিক ঠিক হ্যাঁ